সে corporate area এর দিকে চলে যাচ্ছে তারা corporate চাকরির দিকে ঝোঁক দিচ্ছে বেশিরভাগ মানুষ hotel management এর চাকরির দিকে ঝোক দিচ্ছে সরকারি চাকরির এমন একটা problem হয়ে দাঁড়িয়েছে যে মানুষ সরকারি করার chance ই নিতে চাচ্ছে না বেশিরভাগ মানুষ এখন মানুষের মনের থেকে মানসিকতা টাই নষ্ট হয়ে গেছে এখন এমন অবস্থা হয়ে গিয়েছে যেসব family র অনেক অনেক টাকা আছে তারা টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে কিন্ত যারা প্রকৃত খাটছে তাদের দেখা যাচ্ছে চাকরির পরিমান কম হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তাই আহ এখন চাকরির বাজারটা পুরো ইন্ডিয়া ধরে ওয়েস্ট বেঙ্গলে খুব খারাপ অবস্থায় রয়েছে চাকরিটা যেরকম হম কাউকে বুঝানো হচ্ছে যে UPSC পরীক্ষায় বসো IPS officer হতে পারবে বা IPS অফিসার অফিসারের চাকরি পাবে সে বলছে কি কবে UPSC পরীক্ষা হবে তার চাকরি করবে সেই কারনে সে ওটাই মন ভেঙে যাচ্ছে WBCS পরীক্ষায় বসে গেছে চাকরি করবে সে WBCS পরীক্ষাও সে life এ সে কটা পাবে তার guarantee নেই ultimately হবে কিনা সেইখানে WBCS চাকরিতেও মানুষ বসতে চাচ্ছে পরীক্ষায় বসতে চাচ্ছে না হম এখন

তারাই চাকরি পাচ্ছে বেশি যাদের যোগ্যতা আছে বা পারকতা আছে সেই সব মানুষ কমই পাচ্ছে চাকরি আহ শেষ মেষ তাদের মানসিকতা ও ভেঙে যাচ্ছে এখন সেই কারনে হম সব দিকটা ধরলে দেখা যাবে যে ইন্ডিয়া ধরে ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য রাজ্যেও চাকরির বাজারটা খুব খারাপ মানুষের যেরকম fire brigade এ এখন যারা চাকরি করছে তারা কোথাও আগুন লাগছে যেখানে দশ জন লোক যাওয়ার কথা সেখানে তিন জন লোক বা চার জন লোক যাচ্ছে এবার সেই fire control করতে হচ্ছে চার জন লোক নিয়ে এ control করতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হচ্ছে তারপরে পুলিশ এর দেখা যাচ্ছে যেখানে পঞ্চাশ টা পুলিশ দরকার সেখানে কুড়ি টা পুলিশ দিয়ে চালাচ্ছে পুলিশদের ও সেই duty পূরণ করতে গিয়ে পুলিশদের ও উম ঘাম চুয়ে বেরিয়ে যাচ্ছে তারপরে অফিসেও দেখা যাচ্ছে সব কত মানুষ উম আহ হয়তো এক দেড়শো মানুষ দেখা যায় একটা অফিসের মধ্যে সে অফিসের দেখা যাচ্ছে ষাট পঞ্চাশ ষাট জনের যে অফিস তাটাকে সামলাচ্ছে এবং সেখানেই সেই দেড়শো জনের কাজ কে পঞ্চাশ জন মিলে করতে হচ্ছে সেই কারনে ওখানেও problem হচ্ছে পারলে ultimately মানুষ এখন চাকরির থেকে মনটাকেই সরিয়ে নেওয়ার চেষ্টা করছে যেমন মানুষের অবস্থা হয়ে গিয়েছে যে চাকরি করবে ঠিকঠাক টাকাও দেবে না DA ও দেবে না তা কি করতে চাকরি করবে। তার চাকরি করে এরকম ভাবে বাঁচা সম্ভব নাকি তাদের পক্ষে তারা তো চাকরি বাকরি করে একটা সংসার চালাবে ভালো করে ভাবে স্বাচ্ছন্দ্যে তারা ঘুরবে

তাহলে কি করে রাজ্য সরকারের যারা চাকরি করছে তারা কি করে এ আহ মন মনটা ঠিক থাকে একই grade এ চাকরি করছে কিন্ত ও চাচ্ছে ও পাচ্ছে বেশি টাকা এ পাচ্ছে অল্প টাকা সেখানে তাদের মানসিকতাটা ও কমে যাচ্ছে মন্ত্রী আমলারা ও এদিকে তাকাচ্ছে না উম সে কারনে এখন মন্ত্রীদের উচিত বা আমলাদের উচিত এই চাকরির পরিমান টা ঠিক করা বা চাকরিতে যাতে DA allowance টা ঠিকঠাক পায় বা চাকরির পরিমান টা বাড়ে অনেক বেকার মানুষ যাতে চাকরি পায় সেই জায়গাটা তৈরী করা হম তারা সেই সব দিকে না দেখে আসলে রাজনীতি টাকেই দেখে যাচ্ছে একটু বেকার ছেলেদের চাকরি দেওয়ার আশা করবে তা না করে তারা বিভিন্ন ধরণের রাজনীতি বা দান ধ্যান এই সব এই সকল কাজ করে বেরোচ্ছে হম এই কারনে মন্ত্রীর আমলাদেরও ও বোঝা উচিত যে ওরকম দান ধ্যান না করে বেকার ছেলেদের চাকরি দিলে একটা family বাঁচে ওই দুটো পয়সা দান দিয়ে আর কি হবে এরকম আর কি বলা যাবে মন্ত্রীরা আর বা আমলারাই জানে তারা কি করতে তারা পরবর্তীতে এখন চাকরির পরিমান টা বাড়াবে বেকার মানুষদের চাকরি দেবে এরা তারাই জানে চাকরি দিলে পুরো ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া সব দিক দিয়ে অফিস কাচারী সব দিকটাই দেখাশুনা ভালো হয় বা যেকানো জায়গার যেরকম ধরুন fire brigade কোথাও আগুন লাগলে এ আগুন control ক খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি বেশি সংখ্যক লোক থাকে তারপরে পুলিশের বেশি সংখ্যক লোক থাকলে সব দুর্নীতি টাও কমে যায় মানুষ কষ্ট কম করে।

হ্যাঁ আমিও কদিন ধরে ভাবছিলাম যে, তোর সঙ্গে যোগাযোগ করবো। কিন্তু করে উঠতে পারছিলাম না সময় হচ্ছিলো না রে। আজকে ফাঁকা আছি

যাক মনে পড়েছে তাহলে শেষ মেস। না মনে করার কি আছে বল? তোকে ভুলতে পারি? কত আমার ছোটবেলাকার বান্ধবী বল? সেই সেই সেটাই আরকি দিয়ে বোলো তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। দিয়ে বল তোর খবর বল? তোর খবর সোনার জন্যই তো ফোনটা করেছিলাম। যাক খুব ভালো লাগলো আমার যে তুমি এত দিন পর আমাকে ফোন করলে। আমারও খবর বেশ চলছে গো। আমি ভালো আছি। তুমি বোলো তোমার বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়িতে সবাই ভালো আছে। কিছু আগে ধর একটু ভায়ের শরীরটা খারাপ ছিল, তার জন্য একটু ছোটাছুটি করতে হচ্ছিলো। কিন্তু এখন বেশ ভালোই আছে। ওহ হটাৎ করে কি ব্যাপার? কি হয়েছিল ভায়ের? আরে বুঝতে পারছিস না, weather change হচ্ছে, ঠান্ডা লেগে গেছে এত প্রচুর পরিমানে, কি বলবো? সে ওকে নিয়ে তো নাজেহাল অবস্থা। দিয়ে এখন ভালো আছে তো? হ্যাঁ এখন ভালো আছে ওষুধ খাচ্ছে। আগের থেকে ভালো আছে। আচ্ছা ঠিকাছে যাক কোনো ব্যাপার না তাহলে। বোলো ভাইকে আবার time এ time এ ওষুধ খেতে অবহেলা না করতে যেন। হ্যাঁ রে আমি তো বলছি, কিন্তু কিছুতেই ও তো বুঝতেই পারছিস ওষুধ খেতে কার ভালো লাগে বল? সেটাই তো ওষুধ তো খেতে ধরো কারোরই ভালো লাগে না। কিন্তু কি করবে বাধ্য খেতে হবে? সেটাই আচ্ছা শোননা, যার জন্য ফোন করেছিলাম তোকে আমি। আমি না কিছু দিন ধরে ভাবছি একটা খুব সুন্দর দেখে একটা শাড়ী নেবো। তো কোথায় নিলে ভালো হয়? হ্যাঁ কথা থেকে নেবে তুমি মানে দোকানে গিয়ে কিনবে? না online এ কিনবে ভাবছো? দোকানে যেয়ে কেনার মতো এখন সত্যি হাতে সময় নেই রে। তাড়াতাড়ি যদি কোনোকিছু ব্যবস্থা করা যায়। ওহ তারমানে বলতে চাইছো যে তুমি online এ কিনবে, তাইতো? একদমই তাই। হ্যাঁ তো কেনো কোনো ব্যাপার না। তুমি কেমন শাড়ী কিনতে চাইছো বলো একবার? আমি একটু তোর বেনারসি ধরণের শাড়ী কিনতে চাইছি। এবার ধর online এ তো কখনো এর আগে আমি কেনাকাটি করিনি। তো আমি দেখলাম তুইতো সুন্দর সুন্দর জামাকাপড় গুলো পড়িস তোর তো সবই online এ কেনা। তো আমি দেখলাম তোকেই একবার জিজ্ঞেসা করি। এই সম্বন্ধে একটু জানি বিষয়টা। হ্যাঁ আমি তো ধরো বেশিরভাগ কাপড়জামা online এই কিনি তা ভালো করেছো তুমি একটা এবারে ফোন করলে যখন এই ব্যাপারটা কে নিয়ে। তো আহ তুমি কি শাড়ি নেবে ভাবছো? আমি একটা সুন্দর দেখে কাতান বেনারসি নেবো। হ্যাঁ গো কাতান বেনারসি গুলো আজকাল খুব সুন্দর সুন্দর এখন দেখছি বেশ দারুন দারুন মানে latest collection এর বেরিয়েছে ভালো খুঁজেছো কিন্তু। হ্যাঁ কারণ হচ্ছে দেখ কিছুদিন পর না আমার একটা খুব কাছের বান্ধবীর বিয়ে আছে। তো আমি দেখলাম কি পড়বো? তার থেকে ভালো আর সময়ও নেই ধর। বাজারে যা গিয়ে এত ভিড় ভাট্টার মধ্যে গিয়ে কেনার সত্যি সময় নেই। আমি দেখলাম এখন online এ একবার দেখে নিলে ভালো হয়। যদি পছন্দ হয়ে যায় তাহলে order করে দেব। হ্যাঁ গো কাতান silk যেটা বললে কাতান বেনারসি silk গুলো বেশ সুন্দর সুন্দর বেরিয়েছে। আমাকে কিছুদিন আগে মাও দেখাচ্ছিল মানে আমি ধরো তোমার ফ্লিপকার্ডে scroll করছিলাম সব শাড়ী দেখছিলাম। মা দেখে তখন বলছে যে এটা কি শাড়ী? তখন এমনি বললাম যে এটা হচ্ছে কাতান বেনারসি। তোমার বানারসি শাড়ী তো বললো যে, যাক খুব ভালো লাগছে তাহলে আমার জন্য একটা order করিস। আমি করেছিলাম জানতো খুব সুন্দর কাপড়টা এসেছিলো। সেটাই তো, এবার ধর কি বলতো? কিছু কিছু সময় একটু ভয়ও লাগছে। যে online এ দেখে পছন্দ করে কিনবো কাপড়টা কেমন আসবে কেমন হবে? ওটার জন্য একটু কিন্তু বোধ হচ্ছে।

যে ফ্লিপকার্ড থেকে নিও কেন বলো ফ্লিপকার্ডে খুব সুন্দর সুন্দর collection এর শাড়ী দেখা যায়। আচ্ছা তাহলে ফ্লিপকার্ডটা বলছিস ভালো? হ্যাঁ ফ্লিপকার্ডে নিও শাড়ী খুব সুন্দর সুন্দর পাওয়া যায় জানতো? হয়তো একটু দাম বেশি নেয় কিন্তু তোমার শাড়ীর collection গুলো কিন্তু a to z collection এর আমার ভাইতো আবার জানিসতো আমাজন ব্যবহার করে। একটু সময় লাগে আসতে কিন্তু আমার একটু online এ এইসব কেনাকাটার দিকে খুব একটা ঝোক নেই। কিন্তু ও সমস্ত কিছু আমাজন থেকেও নেয়। তা আমাজন apps টা কি খারাপ? না না আমাজনের apps টা খারাপ নয়। আমাজোনে তোমার সত্যি বলতে ভালো ভালো কাপড় জামা আছে। কিন্তু আমাজনটা কি বলতো? আমি সেরকম অত use করি না। আমি যেইরকম যা জামাকাপড় নিতে হলে আমি সেই ফ্লিপকার্ড থেকেই নিই। ফ্লিপকার্ড তো এমনিতে ধর বাজারে খুব নামই আছে। সবার মুখে তো ফ্লিপকার্ডের খুবই নাম শুনতে পাই। ভালো না হলে ধর মানুষ ব্যবহারই বা কেন করবে বল? হ্যাঁ সেটা তো স্বাভাবিক। আর ধরো তোমার যদি কম দাম মানে কম দামের যদি শাড়ীর মধ্যে কিছু নিতে হয় তাহলে তুমি আহ কি বলে? মিশো নিতে পারো। মিশোতে খুব সুন্দর সুন্দর আবার কমের দামের শাড়ী পাওয়া যায় জানতো? ওহ তাই নাকি? মিশোতেও কি খুব সুন্দর সুন্দর অল্প টাকাতে ভালো ভালো জিনিস পাওয়া যায়? এটা তো জানতাম না। হ্যাঁ গো মিশোতেও খুব সুন্দর সুন্দর কম দামের জামাকাপড় বলো, tops বলো, কুর্তি বলো, jeans

আচ্ছা তাহলে তো খুব ভালোই হয় রে, এদের আমার কি জানিসতো আহ একে ওকে দেওয়ার জন্য তখন না খুব তাড়াহুড়ো লেগে যায়। তাহলে ভালোই হলো জানা থাকলো, তাহলে মিশো থেকেই যদি কাউকে উপহার দিতে হয় তাহলে মিশো থেকে একটা না ভালো কিছু order করে নেওয়া যেতে পারে। হ্যাঁ সেটা তুমি করতে পারো স্বভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন তুমি একটা ভালো বিয়ে তুমি যে বললে এখুনি নিজের বান্ধবীর বিয়েবাড়ি যাবে তাহলে আমার আশা করি যে, তুমি ফ্লিপকার্ড থেকে একটা ভালো শাড়ীটা এখন বেছে নাও। আচ্ছা তাহলে ফ্লিপকার্ড থেকে শাড়ীটা নেবো বল? ওটাই বলছো ভালো হবে। আচ্ছা কতদিন সময় লাগে বলতো আসতে? দেখো শাড়ী তো আমাদের বেশিরভাগ দামি শাড়ী কিন্তু আমাদের পশ্চিমবাংলা থেকে আসে না। মানে পশ্চিমবাংলার মধ্যে থাকে না বিক্রি হয় না। ভালো ভালো যেই ধরো তোমার এই বেনারসি শাড়ীগুলো বলো বা কোনো silk শাড়ী বলো বা কোটা শাড়ী বলো যেকোনো ধরণের বাইরের মানে অন্যান্য quality র শাড়ী বলো বা অন্যান্য branded এর শাড়ী বলো সেগুলো কিন্তু তোমার বেশিরভাগ রাজস্থান জয়পুর থেকে আসে। আচ্ছা সব তাহলে বাইরে থেকে আসে তার জন্যই শাড়ী গুলো দেখতে এত সুন্দর কাজ করা থাকে এত সুন্দর দেখতে থাকে। আহ হ্যাঁ আমাদের এইখানকার যত আমরা যেই online এ সমস্ত শাড়ীগুলো যা যা নিই সেগুলো কিন্তু সব বাইরে থেকেই আসে। বেশিরভাগ সব শাড়ী তোমার রাজস্থান, জয়পুর, কোটা থেকে আসে।

হ্যাঁ সেতো শুনেছি যে, সুরাটে নাকি বড় শাড়ীর factory আছে।

হ্যাঁ গো makeup এর জিনিসগুলো খুব ভালো হয়। আসলে কেন বলছি ভালো হয়? ধরো আমিতো কিনেছি।

আচ্ছা মানে product এর দিক থেকে বলতে পারিস যে ভালোই আসে। কোনোরকম problem নেই। হ্যাঁ হ্যাঁ একদম, তুমি এটা guarantee নিতে পারো তুমি যেই company র যা কিছু নেবে, তুমি যদি একটা ল্যাকমি company র foundation ও নাও বা সুইস বিউটির একটা company র primer নাও বা concealer নাও বা উম coverage কর মানে full coverage কোনো foundation ও নাও তাও কিন্তু তুমি সেই একই company র পাবে। কিন্তু এইটা কিন্তু guarantee পেতে পারো না যে ওটা মানে ঠিক ভাবে আসবে কি না? কেন? ওই তোমাকে যা বললাম। Plane এ ট্রেনে আসার সময় বা তোমার জাহাজে আসার সময় ওটা হয়তো একটু ভেঙে যায় কিন্তু ওটা তুমি যদি exchange করার থাকে তাহলে তুমি করে দিতে পারো। আচ্ছা মানে এরকমও ব্যাপার আছে, মানে ধর কোনোজিনিস যদি ভেঙে গেলো বা কোনো জিনিস খারাপ বেরোলো বা কাপড়ের মধ্যে কোনো যদি খাম থাকলো, তাহলে এ গুলো কি exchange করা যেতে পারে, তাইতো?

অনেক সময় হয় কি হয়? তুমি একটা কুর্তি order করেছো তো তুমি কুর্তিটা order করেছো হচ্ছে M size এর তো তখন কি হয়? ভুল ভাল করে না কি করে?

ছোট size চলে আসে বা বড় size চলে আসে। যেটা তুমি চাও সেটা কিন্তু আসে না। তো তখন কি হয়? সেটা তুমি আবার exchange করিয়ে তুমি নিজের আসল size টা নিতে পারো। আচ্ছা তা তো খুব ভালোই রে। যদি আর হ্যাঁ exchange করতে গেলে তখন কি করতে হয়? Exchange যদি করতে চাও দেখবে ফ্লিপকার্ডে যদি তুমি নাও, ফ্লিপকার্ডের তাহলে কি দেখতে পাবে? একটা option পাবে যেটা হচ্ছে তোমার তুমি যেইখানে order করবে সেই order টার ঐখানেই মানে দেখবে side এ তোমার left side এ একটা print এর দাগ থাকবে। সেই print এর দাগটা তে টিপে, ঐখানে my order বলে লেখা থাকবে ওই my orders এ টিপে তুমি যেই product টা কিনেছিলে, সেই product টা কে আরেকবার tab করবে। tap করার পর তুমি ঐখানে দেখতে পারবে যে, cancel বা return. তো তুমি ওই যে return করবে তখন তোমার ঐখানে automatically return এর process গুলো

এবার তুমি যখন return করবে তখন return করার সময় তোমাকে কিছু questions করবে। যেটা হচ্ছে যে তুমি কেন return করছো? product টা কি খারাপ পেয়েছো বা কিছু? তোমার যেটা যা problem থাকবে তোমার যেটা যা issue থাকবে তুমি সেইটা একটু ভালো করে লিখে describe করে দিয়ে দেবে। তুমি দেখবে একদিনে বা দুদিনের মধ্যে তোমার যেই উম মানে damage product টা সেটা delivery boy বা delivery girls যে থাকবে সে নিতে চলে আসবে। আচ্ছা মানে যাক এইটা একটা বিষয় আমি সত্যি জানতাম না যে এইরকমও return করার একটা option আছে? যে তাড়াতাড়ি ওরা এসে নিয়ে যাবে বাড়িতে এসে নিয়ে যাবে। তো এরকম সুবিধা সত্যি খুব ভালো। এর জন্য তো আমি online এ কিনবো কিনবো ভাবছিলাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম না। যাইহোক তোর কাছ থেকে জেনে নিলাম বিষয়টা। এইবার এই online এ যেসব জিনিসপত্র গুলো কিনছি বা কিনবো তো এগুলোর ওপরে কিছু discount থাকে না? হ্যাঁ discount থাকে না কেন? discount থাকে খুব ভালো ভালো ধরণের discount থাকে। মাঝে মধ্যে তো যখন তোমার ধরো পুজো থাকে বা কোনো occasion থাকে। সেই time এ তুমি আবার খুব অনেক অনেক discount পাবে। তেমনকি ধরো এই তোমার কিছুদিন আগে জানতো আমি just একটু আহ ফ্লিপকার্ড টা check করছিলাম যে, কেমন কি জামাকাপড় আছে একটু দেখি? তখন দেখছিলাম যে তোমার Twenty-six জানুয়ারির ছাব্বিশ মানে ছাব্বিশে জানুয়ারির জন্য বেশ সুন্দর discount দিচ্ছিলো। সেই discount আবার কত percent discount ছিল জানো? seventy percent discount দিচ্ছিলো। ওহ তাই নাকি? এত বেশি discount দিচ্ছে ওখানে? হ্যাঁ খুব সুন্দর সুন্দর জামাকাপড়ের উপর fifty percent discount থাকে, sixty percent থাকে, forty percent থাকে। এবার যে যার যেরকম profit টা বুঝে করে সেই company র brand এর সেখানে সেরকম discount. তাও ভালো, এখানে এরাসব বাইরের বাজারগুলোতে তো এতটুকুও discount সেরকম পরিমানে দেয় না, হ্যাঁ? পুরো দামটাই নিয়ে নেয়। আহ হ্যাঁ সেইটা ঠিক বলেছো তুমি। আজকাল তুমি একটা দোকানে জামাকাপড় কিনতে যাও। তুমি দেখবে, যেই জামাটা তুমি আহ হয়তো বাজারের থেকে তোমার online এ একটু দাম বেশি নেয় বা অনেকসময় দেখি দাম কম থাকে। কিন্তু

তোমার ফ্লিপকার্ড বলো বা আমাজন বলো বা মিশো বলো, স্ন্যাপডিল বলো এগুলোতে কিন্তু বেশ ভালো জিনিস সবকিছু return হয়ে যায়। একদম ঠিক বলেছিস। আমি জানিসতো কিছুদিন আগে না মানে অনেকদিনই হলো আগে একটা কুর্তি কিনেছিলাম। এই আমাদের বাজারের দোকান থেকে। তো কুর্তিটা আমার গায়ে একটু size এ হচ্ছিলো না। তো আমি যখন return করতে গেলাম তখন বলছে না ফেরৎ নেবো না। আপনি এটা ব্যবহার করেছেন। এটা কোনো কথার কথা হলো? আগের দিনই নিয়ে গেছি জানিসতো? তার পরের দিন গিয়ে যখন ফেরৎ দিচ্ছি যে, না এটা আমার গায়ে হচ্ছে না size এ problem হচ্ছে তো ওরা কিছুতেই নিতে চাইছে না। বলছে না দিদি এটা change করা যাবে না আমাদের এখানে change এর কোনো option নেই। তাহলে তোমার কেমন রাগটা লাগে বলতো? হ্যাঁ সেটাই তো কি হয় বলতো? এটাতে টাকা পয়সারও আটকিয়ে যাওয়ার ভয়টা থাকে। দোকানে ধরো কিনবে তোমায় যদি return না করে পয়সাটাও নষ্ট হয়ে যায়, তারপর তোমার জিনিসটাও তুমি কিন্তু পাওনা ঠিক মতো। কিন্তু তোমার online এ আবার একটা জিনিস খুব ভালো হয়, তুমি যখন টাকা payment করে দাও, হয় তুমি online এ টাকা payment করছো বা cash on delivery করছো, যাই করছো না কেন তোমার কিন্তু টাকাটা যখন তোমার product টা delivery boy বা girls এসে নিয়ে চলে যাবে। যখন আর সেই উম মানে তুমি যে delivery টা করে দিয়েছো return করে দিয়েছো সেইটা যখন ফ্লিপকার্ডের যে মানে ফ্লিপকার্ডে যারা কাপড় sell করে সেই মালিকের কাছে পৌঁছে যায় খবরটা। তারা কিন্তু সঙ্গে সঙ্গে আবার কি করে? তোমার টাকাটাকে তোমার ব্যাংকে refund করে দেয়। ও তাই ব্যাপার? তাই তো বলছি যে এত ভালো ভালো সুযোগ সুবিধা আছে সত্যি জানতাম না। আমার তো কোনো অভিজ্ঞতাই ছিল না এই বিষয় সম্বন্ধে। যাক ভালোই হলো তাহলে এবার থেকে আমি ভাবছি যা কিছু কেনাকাটি করার হবে, তো online থেকেই করবো। কোনসময় যেখানে যেখানে দেখবো হচ্ছে ভালো ভালো discount আছে, তখন সেইখান থেকে কিছু টুকটাক কিনে নেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই আবার না তো কি? আমার তো মনে হয় জানো? online online থেকে কেনাটাই ভালো। কারণ হচ্ছে কি বলতো? online এ যে এত সুন্দর সুন্দর collection এর সব জামাকাপড় থাকে, এত সুন্দর সুন্দর collection এর সমস্ত

সেটাই আবার বলছিস তো quality র দিক দিয়ে কোনো খামতি নেই। সমস্ত বিষয়টাই ভালো আবার return করারও option আছে কোনো কিছু problem হলে তারাই এসে বাড়ি থেকে নিয়ে যাবে। আমার মনে হয় সমস্ত বিষয়টাই ঠিকঠাক আছে। তাহলে এবার থেকে ভাবছি online থেকে কেনাকাটি টা করাটাই ভালো। হ্যাঁ আমারও সেটাই মনে হয়। যদি সেরকম বেশি জামাকাপড় কিনতে হয় তাহলে আসা করি আমার মনে হয় online থেকেই নেওয়াটা ভালো। তুই কি কিছুদিন আগে বলছিলিস যে, একটা তোর dress খুব পছন্দ হয়েছে, তো সেটা কি তুই নিয়েছিস? হ্যাঁ গো dress টা আমার পছন্দ হয়েছে আমি নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে না একটু বড় হচ্ছে। আমারতো শরীর দেখেছো তুমি? সেরকম অত fit হয় না তো এবার ঐটা নিয়েছি। তো ঐটা একটু মানে তোমার tailor এর কাছে একটু টাকাটা লেগেছে। আচ্ছা তারমানে তুই dress টা নিজের ওই যেটা পছন্দ করে সেই dress টাই তুই পেয়েছিস। একদম হুবহুই তোর ওই dress টা এসেছে তাইতো? আর বোলো না আমি তো মানে যেটা ভেবেছিলাম যে, আমি এরকম soft এরকম type এর আহ cloth material পাবো,

কি বলবো তোমাকে? এতটাই expectation আমার ভুল, মানে ওর থেকেও ভালো কাপড় পেয়েছি আমি। আচ্ছা এবার ধর কি বলতো? অনেক সময় এটা হয় না? ছবিতে এক রকম দেখতে লাগে, যখন ধর জিনিসটা হাতে পাই তখন একরকম লাগে। এটাওতো হয় না অনেকসময়?

Regular wear এর মতন নিলাম অফিসে পরে যাবো বলে। কিন্তু যখন আমারকাছে কাপড়টা হাতে আসে বিশ্বাস করবি না ছবিতে যেরকম দেখেছিলাম ওর থেকেও তিনগুন ভালো এসেছে কাপড়টা। তাহলে বলতে হবে যে না সত্যি ওরা quality র দিক থেকে সত্যি ভালো। মানে customer কে কিভাবে মানে মানে happy রাখতে হয়? বা তাদের যে quality র দিকটা সে সেটা কিন্তু ওরা মাথায় রেখেছে।

সেখানে যে এত এত কাপড়জামা বিক্রি হচ্ছে সেটা কিন্তু হতো না। একদম ঠিকই তাই বলেছিস। সত্যি তো এখন তো বাজারে কেনাকাটি তো কমেই গেছে। সবাই তো দেখছি online এ order বেশি করছে। হ্যাঁ তা তো ঠিকই। online এ তো মানে এখন সত্যি কথা বলতে lockdown টা যেদিন থেকে শুরু হলো, যখন থেকে corona টা শুরু হলো, সেই থেকে কিন্তু লোকে কিন্তু তোমার ধরো online এই ধরো বেশিরভাগ কেনাকাটি টা শুরু করে দিয়েছে। হ্যাঁ এটার তো খুবই সুবিধা না? বাড়িতে বসে তুই হাতের কাছে সমস্ত বিষয়টা পেয়ে যাচ্ছিস। আবার ধর আহ টাকা পয়সার দিকটাও কোনো ব্যাপার নেই। কারণ ওখানে তো বলছিস নাকি? ওখানে option থাকছে তুমি card এও payment করতে পারো।

হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো? একটা দিকটাও আমাদেরকে সবসময় তো ভালো দিকটা দেখলে হবে না? আমাদেরকে কিন্তু কোনো কোনো সময় খারাপ দিকটাও দেখাটাও উচিত, তাইনা বলো?

যখন তো তোমার ধরো এই ফ্লিপকার্ড ছিল না, আমাজন ছিল না, তারপর এই স্ন্যাপডিল বলো বা মিশো বলো বা মিন্ত্রা বলো, নাইকা বলো এইসব যখন ছিল না। তখন তো কিন্তু আমরা সেই দোকানেই গিয়ে জামাকাপড় কিনতাম? সেতো অবশ্যই।

Lockdown এর পরটা থেকে এমনই মানে লোকের ঘুম মানে সকাল শুরু হচ্ছে যে, কারোর না কারোর বাড়িতে প্রত্যেক দিন একটা না একটা online এ কিছু না কিছু আসবেই আসবেই।

দিয়ে ধর সেগুলো তোর হোয়াটস্যাপ ফেসবুকের মাধ্যমে আহ live করে ছবিগুলো ছাড়ছে video ছেড়ে দিচ্ছে। দিয়ে ঐখান থেকেই কিছু মানে যাদের ধর ভালো লাগছে সেরকম কিছু অনেক মানুষ আছে

কাপড়জামা কিনে না? তুমি মিশো তে আবার বিক্রি করতে পারবে। যেমন কি তোমাকে বলি তোমার কাছ তুমি কাপড়জামা বিক্রি করছো। তোমার company থেকে মানে তোমার Godown থেকে তুমি কাপড় sell করছো। তোমার godown থেকে আমি একটি কুর্তি কিনলাম। সেই কুর্তিটার দাম হচ্ছে কিন্তু তিনশো টাকা, আমি just ধরে রাখি। তো সেটা আবার মিশোতে তুমি না দ্বিতীয় বার বিক্রি করতে পারবে। সেটা তুমি তিনশো তাকে কিনে, তুমি নিজে আরো তুমি তার মধ্যে দেড়শো টাকা বা দুশো টাকা বা একশো টাকা যতই হোক তুমি যোগদান করে সেটা কে বিক্রি করতে পারবে। তাহলে কি হয়?

আচ্ছা মানে এইরকমও বড় বড় company তে মানে এইগুলোর ব্যবস্থা আছে? আমিতো ভাবতাম বোধহয় এরকম কোনো ব্যবস্থা নেই। তোর মুখে প্রথম শুনছি আমি এইরকম যে ব্যবস্থা আছে এরমধ্যে। হ্যাঁ মিশো তে এইরকমই হয়। মিশো তে কিন্তু resale করা resale মানে sorry resale শব্দটা আশাকরি শুনেছ তুমি? তো এটাকেই resale process বলে। আমি একটা কিনে কাপড়টা কে দুশো টাকার একটা কাপড় কিনবো সেই দুশো টাকার মধ্যে একশো টাকা বা দেড়শো টাকা যোগ করে আমি আবার নিচের দিকথেকে বিক্রি করবো। সেটাতে কি হয়? আমার কাপড়টা বিক্রি হয়ে যায় plus আমার দেড়শো টাকা দেড়শোটা টাকা profit. বাহ্ এটা সত্যিই খুব দুর্দান্ত একটা কথা বলেছিস, এটা আমি জানতামই না। তা আমি তাই ভাবছিলাম যে এরা ওই আমার পাশের বাড়ির কাকিমার বা others যারা ধর আহ এইরকম ব্যাবসা গুলো করছে, তারা কি করে এইসব মানে product গুলো কিনছে? বা কি করে online এ এ ব্যাবসাটা মানে এতটা বড় করতে পারছে? তাই তো বলি যে কি করে হচ্ছে?

হ্যাঁ এইটাই হচ্ছে main ব্যাপার। তারপর আবার দেখেছো তুমি একটা জিনিস? আমাদের যে এইখানে তুমি তো একদিন গিয়েছিলে আমার সঙ্গে মনে আছে যখন তুমি আসো এইখানে? বুধবারের দিনকে বাজার বসে একটা খুব বড়োসড়ো বাজার বসে, ঠিকাছে? সমস্তকিছু কিন্তু তোমার পাইকারি rate এর হিসাবে বিক্রি হয়। তো কি হয়? এখানকার সব মেয়েরা বলো বা একটু বয়স্ক মহিলারা বলো বা একটু মানে সেরকম অত বয়সও নয় কিচ্ছু, একটু বয়সের মহিলারা হয় বা বয়স্ক কাকিমারা, জেঠু জেঠিমারা, জেঠুরা, কাকুরা যাইহোক, তারা কি করে?

আচ্ছা মানে আমাদের এখানকার কথা বলছিস তো? ওই আমাদের পাশে যে হাটটা বসে সেই হাটের তো? হ্যাঁ হ্যাঁ হাটের কথাটাই বলছি দেখোনি কেমন বিক্রি করে সবাই জিনিসপত্র নিয়ে গিয়ে গিয়ে। তাইতো ভাবি যে এত ব্যাগ ভর্তি করে জামাকাপড় গুলো নিয়ে করে টা কি? এবার বুঝতে পারছি যে, তারাও online এই তোর জামাকাপড় বেচাকেনা করে।

তুমি ধরো আজকে আমি একটা ঘটি হাতা ব্লউস কিনি বা একটা আহ বটনিক ব্লউস কিনি দোকান থেকে, ঠিকাছে? সেই দোকানে কিন্তু আমি সেই ব্লউসগুলোর price পাবো কত কততে তুমি জানো? সাড়ে চারশো পাঁচশো টাকা থেকে শুরু। online এ তুমি ওর থেকে হয়তো একটু কমে পাবে বা ওর থেকে যদি ভালো

কোনো কোনো সময় আবার খুব ভালো চলে আসে আবার কোনো কোনো সময়টা খারাপও চলে আসে। যেমন কি আমার এখনো অব্দিকার ভাগ্য খুব ভালো যে, আমি সব কাপড়জামা ভালো পেয়েছি। আবার তার তখন এইখানে আবার সেই

সেটাই ঠিকই বলেছিস। সব নিজেনিজের কাছে ব্যাপারটা। তো যাইহোক তাহলে আমিও ভাবছি তাহলে এবার থেকে আমিও online এ কেনাকাটি করবো। তুই যখন বললি তুই যখন কিনছিস তো তোর তো এখনো পর্যন্ত কোনো কিছু খারাপ কিছু বেরোয়নি।

তো কয়েকটা কুর্তি নিয়ে নেবো। আর কিছু ছোট ছোট earrings গুলো নিয়ে নেবো। যেগুলো সবসময় daily use করার মতো।